কয়েকটা ছেলেমানুষ কাজ করে কতটি গাছের নিচে দাঁড়াই শুইছে।

একটা বাচ্চা এখানে বইয়া এই কাজটা দেখে।

আমরা দেখতা পারলাম ডুলসের কুত্তারে খাওয়ানের ই জিনিস আসে।

এখানে আমরা একটা ঘর দেখতে পারলাম।

এখানে বাচ্চারা আইয়া খেলে এই জায়গাটা খুব সুন্দর এখানে ডুকতে একটু প্রাইজ দিয়া ডুকতে লাগে তো --

খুব সুন্দর প্রার্থনা করা ঠাকুরের এখানে একটা বড়ো গেটও আসে ।

এইটা হইলো গিয়া অ্যাবাকাস সেন্টার আঃ এখা-এখানে বাইচ্চোরা আইয়া অ্যাবাকাস করে অ্যাবাকাস হইলো গিয়া--

আর এখানে গেলে খুব বেশি মজা লাগে ধাবাটা খুব সুন্দর।

আয়নাও আসে হ্যাঁ এখানে দেকিয়া দেকিয়া বাচ্চারা ডান্স করে।

এখানে সবাই মাস্কও পরসে আর এটা হুম মেডিটেশন করে তারা এখানে।

এটা হেইলাকান্দি স্টেশন রোড ওপরে হনুমান পূজা করলে খুব বেশি ভালো।